এটা হল একটি পাবলিক প্লেস ।

এই বিল্ডিংটির রঙ সাদা কালার ।

মন্দিরে দুটি লোক হেঁটে যাচ্ছে সিঁড়ি দিয়ে।

এই ছবিটিতে একটি বড়ো টাওয়ার দেখা যাচ্ছে।

টাওয়ারটিতে অনেকগুলি সোলার সিস্টেম রয়েছে।

অপরদিকে পাহাড় পর্বত দেখা যাচ্ছে।

সকলে লাল রঙে এ চেয়ারে বসে আছে।

চারদিকটা অনেক মানুষ দিয়ে ভর্তি দেখা যাচ্ছে।

আকাশটি মেঘলা মেঘলা এবং একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে।